ওলাইকুম আসসালাম কেমন আছো

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দিনকাল কেমন যাচ্ছে তোমার সবই ভালো আলহামদুলিল্লাহ আর চাকরির কোন ব্যবস্থা হল interview কইটা দিতে পারছ

তারপর interview ডাকও পাচ্ছিনা আর পেলেও যেতে পারছি না এইতো আজকে বিকেলে। আমার ফোনে message এসেছিল। কাল সকালে interview দিতে হবে দিয়ে কালকের জন্য। অন্য plane আছে অন্তত এক সপ্তাহ আগে তো জানাবে। আসলে এক সপ্তাহ আগে থেকে কেউ জানাবে না কিন্তু আমার মনে হয় অন্তত একদিন চব্বিশ ঘন্টা আগে জানানো উচিত। কারণ যারা চাকরিপ্রার্থী তারা সবাই বেকার না এই শিক্ষার্থী হতে পারে কেউ পরীক্ষার্থী হতে পারে চাকরিজীবী থাকতে পারে এক্ষেত্রে তো আগে থেকে না জানালে আঁচলে আসলে সময়ের সবারই সমস্যা হবে। আবার জানানোর পদ্ধতিতেও ভুল করে নিয়ম বন্দরা একটা SMS বা একটা email পাঠালেই হয় অনেক সময় আবার mobile phone এ কল করে ও জানাই। এক্ষেত্রে কেউ যদি বাসার বাইরে থাকে তা তো বুঝতে অসুবিধা হয় ঠিকমতো office এর ঠিকানাও বোঝা যায় না আহ আমাকে অনেকবার interview এর জায়গা খুঁজে বের করতে না জানলে একটা পেশাদার মনোভাবের অভাব আছে সরকারি চাকরিরা কিন্তু একটা সুবিধা যেসব পরীক্ষা শুক্রবারে হয় আর আমি নিজে ও কত interview যেতে পারিনি কারণ মাত্র পাঁচ ঘন্টা আগে জানিয়ে আপু কিসে সাথে কি সেট তুলনা কোথায় সরকারি চাকরি আর কোথায় বেসরকারি চাকরি এটা ঠিক যে সুযোগ সুবিধা বেতন সর সরকারি চাকরিতে সব সময় বেশি থাকে কিন্তু বাংলাদেশে এটা একটা বেশি সুবিধা দিয়ে থাকে এজন্য তো সবাই সরকারি পেছনে ছুটে যদি এই সুযোগ। সুবিধা বেসরকারি চাকরিতে এতটা না হোক সামঞ্জস্য পরিমাণ মতো তাহলে সরকারি চাকরিটা এত প্রতিযোগিতা থাকতো না আর আপনি যেটা বললেন শুক্রবারে সরকারি চাকরির পরীক্ষা সে ক্ষেত্রে আমার মত বেকাররা কি সুবিধা সরকারি চাকরি আবেদনের fees বেশি ঢাকায় যাওয়া আসা থাকা খাওয়া আবার নিরাপত্তার ব্যাপার আছে এসব আমাদের মত বেকারদের জন্য মোটেও সুবিধাজনক না যারা ঢাকায় থাকে তাদের জন্য সুবিধা জনক তাও আবেদনের fees যে পরিমাণ কোন বেকারের পক্ষে নিয়মিত আবেদন বা সম্ভাবনা হয়তো সখের ভাষায় করতে পারি।